এই ছবিটিতে একটি বাড়ির ভেতরে অংশ দেখানো হয়েছে। বাড়ির ভেতরের মধ্যে অনেক জন মানুষ বসে থাকতে দেখ দেখা যাচ্ছে এবং কয়েকজন মানুষ দাঁড়ানো অবস্থায় দেখতে পা--